এখানে আমোরা একটি লোকের হাতে একটি থালা দেখতে পাচ্ছি।

এখানে একটি জায়গা দেখতে পেয়েসি সেখানে কয়েকটি সবুজ রঙ্গের জার্মনি দেখতে পেয়েসি।

একটি কালো রঙ্গের পাখি দেখতে পেয়েসি পাখিটির টুঁট লাল রঙ্গের।

একানে একটি মন্দিরের দেখতে পাচ্চি।

মন্দিরে আ ওনেক সুপুরি ফুল বুল দিয়ে সাজানো রয়েসে।

একানে একটি লোক বসে চা খাচ্ছিল এবং তার পাশে অন্য লোকটিরও হাত রয়েসে এ--

এবং একটি বাইকও রাখা রয়েসে।

একানে একটি দুকান দেখতে পাচ্ছি

এবং অনেকগুলি টেবিল চেয়ারও রাখা রয়েসে।

রাস্তার চারিপাশে অনেকগুলি গাস রয়েসে এবং এর সামোনে একটি লোকও হেঁটে যাচ্ছে।